সিলিংয়ের মধ্যে দুটো লাইট দেখা যাচ্ছে সাইডে গ্রিন কালারের ঘাস দেখা যাচ্ছে।

এখানে একটা ছেলে লাল রঙের শার্ট আর হাফ প্যান্ট পরানো।

এখানে একটা পর্দাও দেখা যাচ্ছে।

এখানে একটা রুম দেখা যাচ্ছে।

সাইডে দুই সাইডে টেবিল চেয়ার রাখা আছে পিছনে দুটো বেসিন আর দুটো আয়না আছে।

এখানে অনেকগুলো জলের ফোয়ারা দেখা যাচ্ছে।

তার সাইডে টিন আছে তার পিছে একটি ঘর আছে।

এলের মাথায় একটা টুপি আছে চোখে চশমাও আছে।

কালো আঙ্গুর দেখা যাচ্ছে সবুজ আঙ্গুর দেখা যাচ্ছে।

সাইডে এক জালনা দেখা যাচ্ছে জালনার মধ্যে কালো রংয়ের গ্রিল লাগানো।

এখানে একটা নীল রঙের চেয়ার দেখা যাচ্ছে

ইটা দেখে একটা ঘরের ভিতর লাগছে।

এখানে দুটো গাড়ি দেখা যাচ্ছে।